আমনে অনেকগুলি ব্যানার দেখা যাচ্ছে বা পোস্টার লাগানো রয়েছে।

আমরা এখানে একজন আর্টিস্টকে দেখতে পারছি।

সাইটে রয়েছে লাল কালারের ওয়াল এবং রয়েছে একটি ক্যাপ ।

এটি দোতলা এবং বেই বিভিন্ন ধরনের সাজানো একটি রাজবাড়ীর মতো।

আমরা একটি ইস্কুল দেখতে পারছি ইস্কুলের সামনে বিল্ডিং রয়েচে।

ভুট্টাগুলি খোসা ছাড়ানো হচ্ছে।

আমরা একটি খাঁচার মধ্যে দুটি পাখিকে দেখতে পাচ্ছি টিয়া পাখির মতো দেখতে দুটি পাখি।

মাসখানটি বসানো রয়েছে কাডটা বা ব্লু ।

এখানে কিছু গাছ লাগানো রয়েছে।

কিছু দূরে দূরে রাস্তা রয়েছে এবং এখানে রয়েছে অনেক ছবুজ গাছ।

আমরা দেখতে পাচ্ছি একটি ফলের দোকান।

সঙ্গে রয়েছে এক কয়েকটি গাছ একটি বর্ডার ও একটি ফুউল উ পুরোনো বোর্ড ।

এই ছে কিছু উ নীল রঙ উপরে রয়েছে পরিষ্কার আকাশ এবং দেখা যাচ্ছে একটি তার।

কিছু কাইচের রুম এবং রয়েছে একটি সোট্ট ব্যানার ।

আমরা দেখতে পারছি একটি সাদা বিল্ডিং ।

আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু পাহাড়।

রয়েছে কিছু তেওড়ানো রড ।

খাতার দোকানের শাটার গুলি সবুজ রং করা।

আমরা এখন দেখতে পারছি কিছু মানুষ সেখানে সাদা কালারের পোশাক পড়ে রয়েছে।

সামনে রয়েছে পহরি গেটটি ফুল দিয়ে পুরো সাজানো।

রাস্তায় কিছু আবর্জনা বয়ে রয়েছে বাইকটি লাল কালারের।

সাইটে রয়েছে গাছ বাগান অগাছা এবং গাছ রয়েছে।

আমরা একটি বিল্ডিং দেখতে পারছি।

বিল্ডিংয়ের উপরে কিছু বোট লাগানো রয়েছে এবং সামনে কিছু বাইক রয়েছে

খুঁটি যেগুলোতে কারেন্ট দেওয়া রয়েছে এবং দেখতে পারছি নীচে কিছু পাথর রেললাইন বসানো রয়েছে তার উপর।